কালো রঙ্গের একটা চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

দুইটা নীল রংগের তুল লক্ষ্য করা যাচ্ছে।

নীচে অনেকগুলো বালু লক্ষ্য করা যাচ্ছে।

নিচে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

উপরে অনেকগুলো কালো রঙের লাইনের তার লক্ষ্য করা যাচ্ছে।

কয়টা শোয়ার বিছানা দেখা যাচ্ছে।

একটা জালেনা লক্ষ্য করা যাচ্ছে।

উপরে কয়েকটা সাদা রংয়ের ঝুলন্ত ভল লক্ষ করা যাচ্ছে।

দেওয়ালে একটা সাদা রঙ্গের সি_সি ক্যারমা রয়েছে।

আমি এখানে কয়টা বাড়ি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি।

কিছু মানুষকে দাঁড়িয়ে ও হাঁটতে লক্ষ্য করা যাচ্ছে।